ওখানের আশেপাশে অন্যান্য দোকানপাট এবং কিছু বিল্ডিং দেখা যাচ্ছে।

আকাশটি হালকা এবং তাতে কিছু মেঘের আভাস দেখা তাচ্ছে ।

ছবিতে লক্ষ্মী হোটেল নামের একটি হোটেলের সাইনবোর্ড দেখা যাচ্ছে।

ছবিতে একটি সুন্দর ছোট সবুজ রঙের দোকান বা ঘর দেখা যাচ্ছে যার ছাওনি খড়ের তৈরি।

কিন্তু ওয়াশিং মেশিনের ওপরে ঢাকনা খোলা এবং ভেতরের অংশ দেখা যাচ্ছে।

বাসটির সামনে এবং ভেতরে ফুল ও কাগজের মালা দিয়ে সুন্দর করে সাজানো হ হয়েছে।